পার্ক দেখা যাচ্ছে। পার্ক এর ভেতরে অনেক বা লোকজন আছে বাচ্চা আছে তারা খেলাধুলা করছে। একটি ঘর দেখা যাচ্ছে। অনেক গাছ গাছালি দেখা যাচ্ছে। তার দেখা যাচ্ছে। হরিণের স্ট্যাচু দেখা যাচ্ছে।

এটি একটি ফুটবল খেলার মাঠ।

এ একটি পার্ক দেখা যাচ্ছে পার্ক -টি দু সাইড -এ তার দিয়ে ঘেরা।

ফুলগাছ রয়েছে প্রচুর গাঁদা ফুলের গাছ। ফটো ফটো ফ্রেম দেখছি ।

গাছপালা দেখা যাচ্ছে আকাশ দেখা যাচ্ছেএএএএ কোর্ট হাসপাতাল টি কালার হচ্ছে ব্লু সাদা।